অ্যাঁ একজন বসে আছেন আর একজন দাঁড়িয়ে আছেন তারা ফটো তুলছেন উম তাদের দেখে মনে হচ্ছে তারা খুব ইনজয় করছে এখানে ফটো তুলে তারা খুব আনন্দ পাচ্ছে।

আমি আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টেজে একটি মেয়ে ডান্স করছে। দেখুন সে একটি ব্ল্যাক এন্ড রেড ড্রেস পড়ে রয়েছে। তাকে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন সে কি সুন্দর করে।